একটি ঘর দেখতে পাচ্ছি যেখানে কালো রঙের জিমের যন্ত্রপাতি রয়েছে এবং ঘরটি ঘিয়ে রঙের-- এবং পেছনে একটি--

চেয়ার টির উপরে একজন লোক বসে মোবাইল টিপছে এবং দোকানটির উপরে অনেকগুলি লাইট দেখতে পাচ্ছি ।

বসে আছে এবং কিছু লোক দাঁড়িয়ে রয়েছে এবং একটি বড় গাছ দেখতে পাচ্ছি।

অনেক বালু পাথর পড়ে রয়েছে-এ এবং সামনে কিছু ছোট ছোট পাকা ঘর দেখতে পাচ্ছি-ই।

আমরা এখানে একটি ঘর দেখতে পাচ্ছি। ঘরটিতে অনেকগুলি চেয়ার এবং কয়েকটি সাদা রঙের সোফা রয়েছে। ঘরটির ছাদে অনেক গুলো ছোটো ছোটো লাইট লাগানো রয়েছে-এ।